দোকানের মধ্যে অনেকগুলো খরিদ্দার রয়েছে দোকানটির--

রোডটির গেটে গণতন্ত্র দার লেখা রয়েছে।

এটি একটি ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প ।

একটি দোকানের সামনে--

মূলা আপেল মুসাম্বি নাশপাতি বেদানা--

অনেক ধরণের ফল দেখা যাচ্ছে এবং কিছু প্লা কাঁচের ও প্লাস্টিকের জার রাখা রয়েছে দোকানটিতে।

যে এই ব্যায়ামগারটি শক্তিশালী অনুশীলন এবং ব্যক্তিগত প্রশিক্ষকদের মতো পরিষেবা সরবরাহ করে।

এটি একটি খাবারের দোকান যার নাম হট চিলি রেস্টুরেন্ট এখানে চপ রুটি মাংস বিরিয়ানি এগরোল চিকেন মমো এবং পুরি সবজি পাওয়া যায়।

জলের বোতলের বান্ডিল দেখা যাচ্ছে।

এটি একটি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এ_টি_এম এটিএমের মধ্যে অনেকগুলো লোক ভিড় করে রয়েছে।